এই ছবিটা একটা ম্যাক্স বাজার বোঝানো যাচ্ছে।

নিচে তিনজন মানুষ বসে আছে।

এখানে অনেকগুলো ফুটি বোজানো যাচ্ছে।

এই সবিটি একটা মতো বোঝানো যাচ্ছে।

এই ছবিতে একটা মাঠ বোঝানো যাচ্ছে।

দূরে কিছু গাছ দেখানো যাচ্ছে।

এটা একটা কোনো অফিস হবে।

এই সবিটা একটা জুতোর দোকান বোঝানো যাচ্ছে।